আর একজন মানুষ কমলা জ্যাকেট পরে চলে যাচ্ছে।

টি লেখা আছে আর দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছি।

সামনে একটি পুরনো বাড়ি দেখতে পাচ্ছি এবং দুই সাইড এ ঘাস আছে।